নীল রঙের একটা রেলিং দেখা যাচ্ছে দূরে সবুজ গাছ দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে ।

টেবিল যাচ্ছে জানালা দেখা যাচ্ছে একটা ল্যাম্প দেখা যাচ্ছে ।

ফেডারেল ব্যাঙ্ক লেখা দেখা যাচ্ছে রাস্তার ওপর গাড়ি বাইক দেখা যাচ্ছে রাস্তার ওপর লোক দেখা যাচ্ছে ।

ছবিটিতে একটা রাস্তা দেখা যাচ্ছে রাস্তায় অনেক অটো দেখা যাচ্ছে ।

বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে একটা বড়ো গেট দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে ।

দূরে সবুজ গাছ ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে ।

এখানে একটি দোকান দেখা যাচ্ছেবিজ্ঞান বুক সেন্টার স্টেশনারি লেখা দেখা যাচ্ছেহোল সেল বুক সেলার দেখা যাচ্ছে দোকানের সামনে ।